এ পক্ছিটা কত ভালো দেখাচ্ছে কত ভালো পক্ছি।

এটো ঝর্ণা বটে কত ভালো দেখাচ্ছে সাইড -এ সাইড -এ জল দিচ্ছে।

দেখতে পাচ্ছ কত ফুল দিয়ে সাজানছেঃ | অনেক রকম ফুল দিয়া সাজানছেঃ এখানে।

সাবুন রাখা আছে | লেকিন দোকানে লোক তো নাইয়াছে সাইড -এ বেঞ্চি আছে।

এখানে লোক ঘুরতে আসে পাহাড়টো এখানে নদী আছে সাইড-এ আর লোক আসেছে এখানে ঘুররতে গাছ আছে কতো--

অনেক লোক এখানে নোকা করে আছে জানচ্ছে বুঝছে সাইড -এ গাছ আছে বড় বড় গাছ।

এখানে অনেক লোক আসেছে ব্যাঙ্ক -এ পেশা জামা করতে বেরাইতে উম উব বাইরে গাড়ি আছে দেখছি কত বড়ো ব্যাঙ্ক আছে।